কপরেশা এধারে ফল গুলোতে লাইট লাগা আছে।

ব্যাঙ্ক -এর পোস্ট অফিস ব্যাঙ্ক -এর বটে | আর এধারে গুইজগে লেখা আছে জেরক্স ফটো মোবাইল | এর এধারে কার পার্ক করা আছে | এই খুব বড় গেট আছে গেট -এর কাছে একটি লোক দাঁড়ায় | এই ধারে মেলায় লোক বসে আছে ।

এই ফুটতো নদীর নিয়েছে | এই ফুটুটোতে এধারে জল দেখা যাচ্ছে হালকা গালোর গুহলো পরে সাইড -এ সাইড -এ খুব--